এবং প্রচুর গাছপালা আছে গাছপালা ফুলের গাছ অনেক ফলের গাছ তারপর সবজি।

উম বিভিন্ন রকমের গাড়ি আছে বাচ্ছাদের গাড়ি বড়োদের গাড়ি এখানে আছে।

তারপরে একটা গাছ দাঁড়িয়ে আছে-এ অনেক গা বাগানে বেড়া দেওয়া আছে-এ।

দুদিকে গাঁঠের লোক আছে। তারপরে হেফ সুন্দর লাগছে অনেক লোক আসা যাওয়া করছে বাড়ি--

দুতলা এখানে অনেক লোক আসা যাওয়া করছে। জামাকাপড় কেনাকাটা করছে। একটি--

অনেকে আসা যাওয়া করছে অনেকে পাশে দাঁড়িয়ে আছে ।

অনেক প্রচুর লোকজন। অনেক লোক দাঁড়িয়ে আছে অনেকে বসে আছে। পুরো গান করছে শিল্পীরা। খুব সুন্দর গান হচ্ছে।

এখানে বামুন ঠাকুর আছে। বামুন ঠাকুর মন্ত্র বলছে।

দুদিখে গাড়ি দাঁড়িয়ে আছে-এ দুদিখে গাছপালা আছে রাস্তাটি বিশাল বড়ো রাস্তাটি পাকা ।

এখানে একটি হল ঘর আছে। হল ঘরের ওপরে একটি পার্টি হচ্ছে প্র-চুর লোকজন প্রচুর আনন্দ করছে ।

একটি বিয়ে বাড়ির প্যান্ডেল। প্যান্ডেল খুব সুন্দর সাজানো আছে।

একটি মিটিং হচ্ছে। মিটিং -এ প্রচুর লোক জমেছে। প্রচুর লোক সমাগম।

এখানে বার্থডে জন্মদিন বাড়ি। এখানে প্রচুর বেলুন সাজানো আছে। বেলুন -এর রং লাল সবুজ সাদা।

এখানে প্রচুর বেগুন আছে শসা আছে লেবু আছে কলা আছে আলু আছে।

এটি কি কলকাতার রাস্তা। বিশাল বড়ো রাস্তা। রাস্তাটি পাকা।

এটি একটি ঘরের ছাদ ছাদে লোক রং করছে। এখানে একটি স্কিকার আছে-এ।